এখানে অনেক সুন্দর একটা গেট দেখতে পেয়েছি।

এখানে কয়েকটা দোকান দেখতে পেয়েছি।

এখানে একটা বিল্ডিং দেখতে পেয়েছি।

এখানে একটা জুয়েলার্স দেখতে পেয়েছি।

এইখানে অনেকগুলা লাল মাটি রয়েছে।

দুইটা পেট্টোলের বোতল রাখা ছিল এবং চারজন লোক ছিল।